দরজা জানলা দেখছি চারিপাশে গাছপালা আছে।

পেছনদিকে সাদা প্যান্ডেল করা হয়েছে।

এখানে বড় একটি পালার দেখতে পারছি।

দেওয়ালে সাদা রং করা হয়েছে।

এখানে একটি ঝিল দেখতে পারছি।

পেছনে একটি বড় পাথর রয়েছে।

উপরে অনেকগুলি রড লাগানো দেখছি।

পিছনে একটা লোক ব্যায়াম করছে।

চারিপাশে উঁচু ঘাস হয়েছে।

একটি লোক বসে আছেন খাতা পেন রয়েছে।

একটা মহিলা দাঁড়িয়ে আছে।

উপরে বড় পোস্টার টাঙানো হয়েছে।

কেউ হাঁটাচলা করছে এবং দাঁড়িয়ে রয়েছে।

নীচে পাথরগুলি রাখা আছে পতাকারগুলি টাঙানো হয়েছে।

টেবিল চেয়ার সোফা সেট আলমারি রয়েছে।

নানাধরনের মশলা রাখা হয়েছে।

এখানে একটি বড় নদী দেখতে পারছি।

পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে।

গাড়িতে নাম্বার দেখছি চারিপাশে দোকানপাট রয়েছে।

এখানে একটি বড়ো গ্যারেজ দেখতে পারছি।